পীএচপী phpএর মৌলিক কথ্য tutorial আপনাদের স্বাগত এখানে আমরা if statement আলোচনা করব
যদি আপনার কাছে পূর্বে লিখিত code থাকে তাহলে আপনি if statement সম্পর্কে জানবেন
এটি পীএচপী php তে অনেক আলাদা নয় অমি শীঘ্রই একটি নির্বাহ করব এবং আপনাকে দেখাবো
তাই আমরা শুরু করি
এখানে if statement সম্বন্ধে সংক্ষিপ্তসার আছে এটি একটি শর্ত আরোক্ষিত করে
যদি শর্ত সত্য হয় তাহলে এটি code একটি path নির্বাহ করে
যদি মিথ্যা হয় তাহলে এটি code অন্য path নির্বাহ করবে
উদাহরণস্বরূপএটি কাঠামো
ifবন্ধনীর ভিতরে শর্ত এই জানার জন্য যে ১ ১এর সমান
উল্লেখ্য আমি এখানে double equal to চিহ্ন ব্যবহার করছি এটি তুলনা কম্পেরিজন operator
অন্য tutorial আমরা অপারেটরদের সম্পর্কে শিখব
এটি is equal to হিসাবে পড়া হয় যদিও এটি equalsএর সমান নয়
যখন আমরা ভ্যারিয়েবলগুলি ব্যবহার করছি এবং তুলনা করতে চাই আমরা double equal to ব্যবহার করি
আপনি প্রকৃত পাথের জন্য গেলে দুটি curly বন্ধনী ব্যবহার করতে পারেন
এখানে আমরা একটি খুলতে যাচ্ছি
আমাদের code বন্ধনীর মধ্যে চলে যাবে
যদি এটি ঠিক না হয় আমরা অন্য মান নেবো
একই কাঠামোতাই দুটো curly বন্ধনী
উদাহরণস্বরূপ যদি ১ ১for সমান হয় আমরা echo সঠিক বলবো
যদি ১ ১এর সমান না হয় তাহলে file চালানোর সময় আমরা যা পাই তা মিথ্যা
যেহেতু ১ ১এর সমান তাহলে file চালানোর সময় আমরা যা পাই তা সঠিক
এটি পরিবর্তন করি যদি ১ ২এর সমান হয় যা এটি করে না তাহলে আমরা ভুল পাবো
যদি একটি সংখ্যা অপরটির সমান হয় এই বলার জন্য আমরা ইতিমধ্যেই একটি সরল program বানিয়েছি
এটি program জন্য অত্যন্ত বোকাটে আবেদন এপ্লিকেশন
তাই আমি আরো কিছু যোগ করব আমি পাসওয়ার্ড ব্যবহারের জন্য একটি ছোট program বানাবো
আমরা এখানে ভ্যারিয়েবলে পাসওয়ার্ড সংরক্ষণ করতে যাচ্ছি
পাসওয়ার্ড হল abc
আমি উক্তিরদ্বারা আমার if ফাংশনে ভ্যারিয়েবল নিগমবদ্ধ করতে যাচ্ছি
if পাসওয়ার্ড double সমান def মনে রাখেন
এবং আমি বলবো যে access স্বীকৃত
দুঃখিত আমি একটি ভুল করেছি def সেই পাসওয়ার্ড যা আমরা ইউসারের জন্য জিজ্ঞাসা করতে চাই abc সেই পাসওয়ার্ড যা আমি system নিবেশ করছি
তাই যদি এটি defএর সমান so হয় আমি বলবো যে access অস্বীকৃত
পাসওয়ার্ড the আমি দিয়েছি the হল abc
আমরা def কে পাসওয়ার্ডের সাথে তুলনা করতে যাচ্ছি যা সঞ্চিত পাসওয়ার্ড
যদি এটি defএর সমান হয় আমরা বলবো যে access স্বীকৃত অন্যথায় access অস্বীকৃত
এটি চেষ্টা করি
access অস্বীকৃত কারণ পাসওয়ার্ড মেলেনি
এই ভিত্তিতে এখানে আপনি দেখতে পাবেন যে আমি ভ্যারিয়েবলকে অন্তর্ভুক্ত করেছি
এটি defwe পরিবর্তন করলে আমরা access স্বীকৃত পাবো
তাই এখানে একটি line code এবং অন্য একটি line code এখানে আছে
আমি এই তরঙ্গায়িত বন্ধনী থেকে পরিত্রাণ পেতে পারি
আমার কাছে ওটি খুব সুন্দর দেখায়
লক্ষ্য করুন এখানে তরঙ্গায়িত বন্ধনী যোগ করার কোনো মানে নেই adding আপনার কাছে এর মত সাধারণ if স্টেটমেন্টের জন্য code শুধু একটি রেখা থাকে
যদি এখানে রেখার পর রেখা হয় তাহলে আপনার তরঙ্গায়িত বন্ধনীর দরকার have
উদাহরণস্বরূপ এখানে একটি নতুন ভ্যারিয়েবল set করি
access সমান স্বীকৃত access equals allowed
that মূলত code অন্য রেখা
কিন্তু যখন আমি চেষ্টা করি এবং এটিকে চালাই আমরা একটি ভুল পাই
এটি বলে an unexpected t _ else on line 8
রেখা ৮ খুঁজি the এখানে এটির আগের line সমস্যার কারণ
এটি কারণ যে আমাদের code দুটি বা দুটির বেশি রেখার জন্য তরঙ্গায়িত বন্ধনীকে পুনরায় যোগ cater দরকার হয়
এটি refresh করি এবং access হল স্বীকৃত
এখন আমি একটি নতুন ভ্যারিয়েবল set করেছি access স্বীকার হবে
এটি অনেক সাহায্য হবে না
কিন্তু আমি শুধু আপনাকে একটি উদাহরণ দিচ্ছি
আপনি দেখতে পারেন এটি এখনো single এবং এগুলি double রেখা আপনি এদের মিশ্রিত করতে পারেন না
তাই আমি একটি ভ্যারিয়েবল বানিয়েছি এবং আমি এটিকে if statement অন্তর্ভুক্ত করেছি আশা করি এটি দরকারী
এটি আমাদের এই tutorial শেষে নিয়ে আসে
আমি কৌশিক দত্ত tutorial অনুবাদ করেছি এতে অংশগ্রহনের জন্য ধন্যবাদ